inkscape দ্বারা টেক্সটাইল ডিজাইনের জন্য mango প্যাটার্নের tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব mango pattern বানানো pattern along path ব্যবহার করে আঁকা
tutorial record করতে ব্যবহার করছি ubuntu linux 1204 os inkscape সংস্করণ 091
এখন inkscape খুলি
bezier tool চয়ন করুন tool controls bar এ mode বদলে create spiro path এবং shape বদলে ellipse করুন
এখন প্রদর্শনের it canvas a mango it ডিসাইন আঁকুন এটি mango প্যাটার্নের it দেখানো উচিত
এরপর star tool চয়ন করুন
এখন canvas a star আঁকুন selector tool click করুন
tool controls bar এ width এবং height বদলে 30 করুন
red বদলে লাল করুন
এরপর আমাদের star row pattern বানাতে have
এটি করতে edit মেনুতে যান clone এবং create tiled clones এ click করুন
reset এ click করুন
rows এর সংখ্যা 1 এবং columns এর সংখ্যা 46 করুন
columns এর সংখ্যা mango আকৃতি অনুযায়ী বদলাতে পারে
create এ click করুন এখন row pattern তৈরী হয়েছে
সকল stars চয়ন করুন এবং তাদের একত্রিত করতে ctrl + g টিপুন
এখন mango আকৃতি এবং star প্যাটার্ন উভয় চয়ন করুন
extensions এ যান generate from path এবং তারপর pattern along path এ লিক করুন
apply এ click করুন এবং dialog box বন্ধ করুন
দেখুন যে আকৃতিতে star pattern নির্মিত হয়েছে
এখন mango আকৃতি এবং star row চয়ন করুন এবং তাদের মুছুন
star pattern চয়ন করুন এবং duplicate করতে ctrl + d টিপুন
এখন ডুপ্লিকেট করা pattern চয়ন করুন এবং ctrl key টিপে এর আকৃতি বদলান
এটি মূল প্যাটার্নের মাঝে রাখুন
এখন mango প্যাটার্নের মাঝের খালি স্থান অন্য ডিসাইন দ্বারা ভড়ি
bezier tool চয়ন করুন প্রদর্শনের মত ডিসাইন আঁকুন
path মেনুতে যান path effects চয়ন করুন
pattern along path we আমরা অনেক বিকল্প খুঁজতে পারি
pattern source এ প্রথম বিকল্প যা হল edit oncanvas তাতে click করুন
ক্যানভাসের উপরে বামদিকে 4 the nodes তৈরী হয়েছে
এখন nodes স্পষ্টরুপে দেখতে zoom in করি এটি প্যাটার্নেরকাছাকাছি নিয়ে যান
এখন nodes এ click করুন এবং টানুন এখন আকৃতিতে পরিবর্তন দেখুন
selector tool click করুন path মেনুতে গিয়ে object to path এ click করুন
আকৃতি বদলানোর সময় এটি আকৃতিতে যে কোনো পরিবর্তন এড়াতে করা হয়
প্রদর্শনের মত প্যাটার্নের আকৃতি আবার বদলান এটি duplicate করে mango প্যাটার্নের ভিতর রাখুন
এরপর ছোট mango প্যাটার্নের ভেতরে খালি স্থান পূরণ করি
star tool click করুন এবং একটি star আঁকুন
ভিতরের handle click করুন এবং পুনরায় এইরকম আকৃতি বানান রঙ নীলে বদলান
selector tool click করুন এবং আকৃতি পুনরায় বদলান
এই আকৃতি duplicate করুন এবং ছোট mango pattern পূরণ করুন
ctrl + a টিপে সকল objects চয়ন করুন এবং তাদের একত্রিত করতে ctrl + g টিপুন
প্যাটার্নের আকার আবার বলে এটিকে canvas উপরে বামদিকে রাখুন
cloning ব্যবহার করে we pattern পুনরাবৃত্তি করতে পারি edit মেনুতে যান clone we তারপর create tiled clones we click করুন
symmetry ট্যাবে mode simple translation হওয়া উচিত
rows এর সংখ্যা 8 এবং columns এর সংখ্যা 5 করুন
shift ট্যাবে click করুন per column এর shift x value বদলে 30 করুন
create বোতামে click করুন এখন canvas পুনরাবৃত্তি হয়
এই pattern কূর্তায় এইরকম দেখায়
সংক্ষিপ্তকরণ করি in tutorial আমরা শিখেছি ম্যাংগো প্যাটার্ন বানানো pattern along path ব্যবহার করে আঁকা
আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে একটি leaf pattern বানান
আপনার কাজ এইরকম দেখানো উচিত
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় the দেখুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয় বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন